অনেকের বিষয় উৎপাদন করিতো রাজপথে কোন অন্ধ আতুর অনশন পিরিতকে দেখিলে তাহার প্রাণ করুণায় গলিয়া যাইতো । সুকারোগ মনোবৃত্তি ও পিতার জ্ঞান শ্রীযুক্ত গান্ধীর হৃদয় অধিকার করিয়াছে, শৈশবে শ্রীযুক্ত গান্ধী পোরবন্দর বিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। কিছুদিন পরেই তাহার পিতা পরিজন বর্গসহ রাজকোটে গমন করিলে তিনি প্রথমে তোর তথ্য গুজরাটি স্কুলে ও পরে কাথিয়ারা হাই স্কুলে প্রবেশ করেন । সেক্ষেত্রে বিদ্যালয় হলিতে শ্রীযুক্ত গান্ধি সতেরো বছর বয়সে matriculation পরীক্ষায় উত্তীর্ণ হয়, ইহার পর তাহার বিলাথ যাত্রার কথা ওঠে ইতিপূর্বে দ্বাদশ পর্ব বয়সের শ্রীযুক্ত গান্ধী এক কুলাংখানা বালিকার পানি গ্রহণ করেন, সেই বালিকা উত্তর কালে তাহার উৎসাহদত্রী জীবনসঙ্গী হইয়াছেন । ইংরেজি শিক্ষার প্রথম আলোকে অনেক বালক পথ ভ্রান্ত হইয়া পড়েন তাহারা প্রায়ই পুরুষ পরম্পরা গত আচার ব্যবহারে প্রাচীন বেশভূষা ও সনাতন ধর্ম বিশ্বাসে, বিদশুদ্ধ হইয়া অন্য গন্যামি হয় এরূপ দৃষ্টান্ত এ দেশে বিরল শ্রীযুক্ত গান্ধীর বাল্য জীবনেও এরূপ ভাব পরিবর্তন একবার ঘটিয়া ছিল, তাহার পূর্বপুরুষেরা বৈষ্ণব ধর্মাবলম্বী অহিংসা তাহাদের জীবনের ব্রত বালক গান্ধী ও তাহার সহপ্রার্থীগণ একদিন সিদ্ধান্ত করিলেন যে নিরামিষভোজন একটা কুসংস্কার মাত্র সভ্য হইতে হইলে মাংস গ্রহণ করিতে হইবে । বিশেষত মাংস না খাইলে সাহেবের মত বলশালী হওয়ার আশা বৃথা বিদ্যালয় ছুটির পর বালকেরা চুপি চুপি মাংস কিনিয়া আনিয়া নদীর তীরে তাহা রন্ধন ও ভোজন করিতো বালোক গান্ধী ও ওই দলে জুটিলেন তার প্রত্যেকেই মাংস ভোজন করিতে লাগলো । সন্ধ্যার সময় মাংস ভজন করিলে রাত্রে আর ক্ষুধার উদ্রেক হয় না, কাজেই বাড়িতে আর খাওয়া হয় না । বা মিথ্যা অজুহাত তুলিতে হয় এইরূপ মিথ্যা বলিতে বালক গান্ধী একান্ত অনাভারসত, দুই চার দিন মিথ্যা মিথ্যা কথা কইয়া তাহার প্রাণে অসহ্য অনুশোচনা হইতে লাগিল, তিনি বিবেকের তাড়নায় অস্থির হইয়া পড়িলেন ফলে মাংস ভোজন এর প্রলোভন তিনি তোৎবলি চিরজীবনের জন্য বিসর্জন দিলেন ।

অমরাবতী তুল্য মনোরম আধুনিক সভ্যতা লীলাভূমি বিলাতে চাকচিক্যময় বাসনবিলাস এর মধ্যে আকস্মাত উপনীত হইয়া কোন ভারতীয় যুবকের, নয়ন না ধাদিয়া যায় বদ্ধ বলে ক্ষুদ্র মৎস্য সহসা অগাধ সাগরে গিয়া পড়িলে যেরূপ দিশাহারা হইয়া পড়ে তরল মতি ভারতীয় যুবকেরাও । সেরূপ বিলাতে স্বাধীন আবহাওয়া সংস্পর্শে অর্থাৎ আসিয়া প্রায় মাথা ঠিক রাখিতে পারে না মানুষ বাহির হইতে । সুন্দর দেখে তাহারি অনুকরণ করি বারজন্য বহিবিবিন্ন পতঙ্গের ন্যায় প্রাণপণে ছুটিয়া যায় । ভালো-মন্দ বিচার করিবার শক্তি তখন তাহার থাকে না, তরুণ যুবক গান্ধী বিলাতে পৌছিয়া ষোল আনা সাহেবিয়ানা পক্ষপাতী হইয়া উঠিলেন । সাহেবের বেশভূষা সাহেবি নাচ গান সাহেবি হাবভাব সাহেবি আদব-কায়দা তাহার পক্ষে

খুব জনকৈ বন্ধুর নিকট শিক্ষা নিবাসী জুরিয়া দিলেন, বন্ধুটি ভারতবাসী তিনি বহু পূর্বে বিলাতে গিয়া এমনই নিখুঁত সাহেবিয়ানা আয়ত্ত করিয়াছিলেন, যে তাহার চাল চলনেও অনুমাত্র ত্রুটি বিচ্যুতি দেখা যাইতো না উৎসাহী গান্ধী সেই বন্ধুর নিকট ইংরেজি নাচগান ও ফরাসি ভাষা শিখিতে লাগিলেন । এত বিলাসিতার মধ্যেও কিন্তু তাহার প্রাণ মাঝে মাধ্য হাহা করিয়া উঠিত বিবেক যেন কানে কানে বলিয়া দিত, মাতার নিকট প্রতিজ্ঞা করিয়াছিলেন স্মরণ করো এক এক দিন নাচ গানে মন কিছুতেই বসিত না । নাচের সময় তা বেতালে পরিতো গানের সুর সহসা কাটিয়া যাইত, মনে হইত হায় হায় আমি কোন পথে ছুটিয়াছি তখনো কিন্তু, মনের নিকট এইরূপ একটা কৈফিয়ত দেওয়া চলতো, মা মদ, মাংস ও রমনী স্পর্শ করতে নিষেধ করিয়াছেন নাচ গান তো বারণ করেন নাই । নাচ গান হিন্দু শাস্ত্রে নিষিদ্ধ নহে নিহাত তো নির্মল আমত উপভোগ মাত্র সুতরাং নাচ গানে দোষ কি বেশি দিন কিন্তু এভাবে চলল না । একদিন এক প্রমদ উৎসবের শ্রীযুক্ত গান্ধী নিমন্ত্রিত হইলেন, সেখানে নাচ গান ও ভুরিভজের সমরাহত্ব আছে তাছাড়া কত কুন্নিদু সুন্দর যুবক যুবতী শহীদ আলাপ পরিচয়ে সম্ভাবনা হয়তো কোন অনুরাগ বিহলা বিলাস সম্ভ্রান্ত শ্বেতাঙ্গ বলার শহীদ নাচিবার সুবিধা ও ঘটিতে পারে অজানা নতুন দেশে এমন মনোমত প্রলোভন কয়জন নবীন আগন্তুক ত্যাগ করিতে সক্ষম যুবক গান্ধী নিয়ন্ত্রণ স্থল যথা সময় উপনীত হইলেন । নিত্য গীত চলিত লাগিল শেষে ভোজের আয়োজন হইলো, শ্রীযুক্ত গান্ধী আহারে বসিল কিন্তু একি সম্মুখে যে মাংসের ঝোল। পদতলে দংশন মুক্ষুক কালকনি সনদর্শন করিলেন। পথিক যেমন চমকিত হন শ্রীযুক্ত গান্ধী ও সেরুপ এই তো হইলেন তাহার কেশাগ্র হইতে পদা স্তম্ভ পর্যন্ত যেন তড়িৎ শিকার হইয়া গেল স্নেহময়ী জনতার আদেশ তাহার সরল পথে তাগিল গভীর অনুশোচনায় হৃদয় বিবিন্ন হতে লাগলো । এক মুহূর্তের জন্য তিনি কিঙ্কড বিমুখ হইয়া পড়িলেন । পরক্ষণে যুবক গান্ধী টেবিল ছাড়িয়া উঠিলেন, চারদিক হইতে বন্ধু বান্ধবেরা ও নেমন্ত্রিতগণ তাহার এই অসামাজিক আচরণে তীব্র বিরক্তির প্রকাশ করিতে লাগলেন শ্রীযুক্ত গান্ধী তাহাদের মন্তব্যে কর্ণপাত না করিয়া স্থান ত্যাগ করিলেন । তদো বদি তাহার english gentleman সাজিবার বাসনা চিরদিনের তরে অন্তর হিত হইল । আঘাতের পর প্রতীক্ষ্ঘাত আসা ই স্বাভাবিক উল্লেখিত ঘটনায় বাল শ্রীযুক্ত গান্ধীজী হৃদয় দারুন আঘাত যে লাগিয়েছিল । তাহার প্রতিক্রিয়ায় এবার আরম্ভ হইল, তিনি ভাবিতে লাগলেন মানুষ কি শুধু দর্শনেন্দ্রিয় দিয়েই পিপাসা পরিতৃপ্তির জন্য জন্মগ্রহণ করিয়াছে । না মানব জীবনে অন্য কোন উদ্দেশ্য আছে মানুষ কি তাহার আদি কোথায়? অন্তই বা কোথায়? পরিদৃশ্যমান পৃথিবীর সহিত তাহার সম্পর্ক কতদিনের?

তাকে সেই খ্রিস্টো ধর্মালম্বন করিতে পরামর্শ দিলেন, কিন্তু তাহার প্রানের পিপাসা মিটিবে কি অবশেষে অনন্যপায় কইয়া তিনি

এই আশ্বাস বাণী তাহার কানের ভেতর দিয়া মরণের প্রবেশ করিল । সৃগীতা তাহার উত্তপ্ত হৃদয় শান্তি সুধা ঢালিয়া দিল ।

আর কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটে নাই, তিনি লেগুনে matriculation পরীক্ষায় উত্তীর্ণ হইয়া তত্ত্বত্ত্ব entertemper বিদ্যালয়ে ভর্তি হন এবং তথা হইতে ব্যারিস্টারি সনন্দ লাভ করেন, ব্যারিস্টার হইয়া শ্রীযুক্ত গান্ধী দেশে ফিরলেন । বোম্বাই বন্দরে

প্রত্যক্ষ ভগবতি তুল্য স্নেহশীলা আনন্দরূপিনি জননী আর ইহ জগতে নাই এই সর্বনাশের সংবাদ তাহার নিকট গোপন রাখা হইয়াছিল । মাথার কনিষ্ঠ পুত্র স্নেহের দুলাল স্ত্রী যুক্ত গান্ধী সরল হৃদয়ে এ সংবাদ সেল এর বিধিল, তিনি শোকে মুহুরমান হইয়া পড়িলেন । কেবল মনে হতে লাগল সেই স্নেহময়ী পূর্ণবতী জননী যে তাকে অধঃপতনের পথ হইতে রক্ষা করিয়াছেন আজ তিনি কোথায়? তার পুত্রদের প্রতিজ্ঞা অখুন্ন রাখিয়া জোসের মুকুট শ্রীরে ধরিয়া অকলঙ্ক চরিত্রে গৃহে ফিরিয়েছে কে তাহাকে বরণ করিয়া লইবে । যথারীতি অসৎ চৈতন্যে শ্রীযুক্ত গান্ধী বোম্বাই high court ব্যারিস্টারি আরম্ভ করিলেন । এই সময় তিনি কখনো বোম্বাই কখনো বা রাজকোটে অবস্থান করতেন । দেড় বছর কাল এই রূপে অতিবাহিত হইলে শ্রীযুক্ত গান্ধী আদিষ্ট ভিন্ন পথে পরিচালিত হইল। পোর বন্দরে জনৈক্য প্রসিদ্ধ সওদাগরী একটি বাণিজ্যর শাখা দক্ষিণ আফ্রিকায় পর্টোরিয়া শহরে প্রতিষ্ঠিত ছিল। পর্টোরিয়া ট্রান্সবার রাজ্যের রাজধানী তথায় ব্যবসায় সংক্রান্ত কোনো জটিল মামলায় আত্মপক্ষ সমর্থনের নিমিত্ত উল্লেখিত শর্ত বাগল, শ্রীযুক্ত গান্ধীকে নিয়োগ করিতে চান। ওই মামলায় তাহার ন্যায় আরো অনেক ভারতীয় শর্ত দাবরের স্বার্থ বিশেষভাবে জড়িত ছিল । বাসঅধিক কাল মামলা চলিলে এইরূপ অনুমান, শ্রীযুক্ত গান্ধী সেই সওদা গরের পক্ষ সমর্থনের নিমিত্ত আঠারশ তিরানব্বই খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকায় রাস্তা করেন দক্ষিণ আফ্রিকা শহীদ ভারতের ঐতিহাসিক সম্পর্ক অল্পদিনের নহে খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে ভাস্করাডাগামা প্রমুখ পর্তুগিজ নাবিকগণ স্বর্ণভূমি ভারতবর্ষের সন্ধানে, বাহির হইয়া পথে দক্ষিণ আফ্রিকার আবিষ্কার করেন । ততব্দি ইউরোপীয় নাবিকেরা এদেশে যাতায়াতকালে দক্ষিণ আফ্রিকা র উত্তমাশা অন্তরীপ র নিকট একবার বিশ্রাম লইতেন, এই উপলক্ষে কেপটাউন বন্ধর প্রতিষ্ঠিত হয় । শ্রীযুক্ত গান্ধীজি সময় দক্ষিণ আফ্রিকা গমন করেন তৎকালে ওই অঞ্চলে এই কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল টিপকলোনি, মিটেল, জুলু ল্যান্ড । অরেঞ্জপ্রিপেড, ট্রান্সভালফ বাচুতোলানথ, বেচুএনাল্যান্ড, রোরোফিয়া ইহাদের মধ্যে কেপকলোনি ও নিটাল এ দুটি ব্রিটিশ উপনিবেশ এখানকার আদিবাসীগণ সাহেবতো শাসনাধিকার ভোগ করতেন। জুলিয়ান ইংল্যান্ডের grand কলোনি আফ্রিকার আদিম অধিবাসী জুলুক অর্থাৎ কাফ্রিগণ এই রাজ্যের আদিবাসী । orange free পোট ও ট্রান্সবার্গ এই দুই রাজ্যে বোরগণের বাস । বরেরা ওলন্দাজ বংশ সম্মত তাহাদের সরোহদদের, প্রজাতন্ত্র মুলক শাসন ব্যবস্থা প্রবর্তিত হইয়াছিল তাদের ট্রান্সবার্গ ব্রিটিশ কর্তৃক স্বীকার করিত । ল্যান্ড ও বেটু এনাল্যান্ড এই দুইটি কাফি রাজ্যের ইংরেজি প্রভুত্বধীন এ পরিচালিত হইত, ডোডেশিয়া শাসনভার ইংরেজদের সানন্দ প্রাপ্ত এক ব্রিটিশ company র হস্তে নেস্ত ছিল এই সকল রাজ্যের পূর্ব প্রান্তে পর্তুগিজ পূর্ব আফ্রিকা ও পশ্চিম প্রান্তে, জার্মান দক্ষিণ পশ্চিম আফ্রিকা সুবিস্তিত । উনবিংশ শতাব্দীর মধ্যভাগে মেটাল এ অবস্থা এমন ই শোচনীয় ছিল যে সেখানে ব্রিটিশ উপনিবেশ সফল হইবে কিনা সন্দেহ হইত, আঠারশ ষাট খ্রিস্টাব্দে মেটাল government স্বদেশে কৃষিও শিল্পের উন্নতি সাধনা তো সৌলবে

প্রতি তাহাদের লোলুপ দৃষ্টি আরো বাড়ে । দক্ষিণ আফ্রিকায় প্রেরিত ইউক বিলাতের কর্তৃপক্ষ

করা হইবে এবং চুক্তির কাল অতীত হইলে, তাহারা যদি দক্ষিণ আফ্রিকা বসবাস করিতে ইচ্ছুক হয়, তাহা হইলে

তাহাদের কঠোর পরিশ্রমের ফলে, অল্প দিনের মধ্যেই মিতালের জঙ্গললাকীর্ণ ঊষর ক্ষেত্রে সুবর্ণ ফলিতে থাকে । চারিদিকে চা বাগান ও ইক্ষ ক্ষেত্র প্রতিষ্ঠিত হয় ধন জন সম্পদে মিতাল হাস্যময় হয়ে ওঠে। মিতালের ন্যায় ট্রান্সবার্গ ও কিপ রাজ্য ভারতীয় শ্রমিকগণের ডাক পড়িয়াছিল, তবে মিতালের তুলনায় ওই দুই রাজ্যে তাহাদের সংখ্যা অনেক কম ।

ভারতীয় শ্রমিক গণের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাধীন জিবি ভারতীয় ব্যবসা বাড়ে ক্রমশ কথার বিপন্নী প্রতিষ্ঠা করিয়াছিলেন। তাহারা ভারতীয় ক্রেতাগণের প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র সরবরাহ করিতেন ক্রমশ কাপ্রিগন ভারতীয় ব্যবসায়ীদের পক্ষপাতা হইয়া ওঠে । এই ব্যবসাদার গনের অধিকাংশই বোম্বাইয়ের মুসলমান চুক্তিবদ্ধ ভারতীয় শ্রমিক গণের মধ্যে অনেক চুক্তির কাল পাঁচ বছর অতীত হইলে। বহুবিধ বাধা বিপত্তির সত্বেও নতুন চুক্তিতে আবদ্ধ না হইয়া, তথা নানা উপায়ে জীবিকা অর্জন করিতো । জিনিসপত্র ফেরি করা অল্প মূলধনের ছোট ছোট দোকান চালান ভদ্রলোকের বাড়ি চাকর থাকা মালিরগিরি করা প্রভৃতি, বিবিধ কর্মে তারা নিযুক্ত হইত, ফলে দক্ষিণ আফ্রিকার তৎকালীন ভারতীয় গণ কে টিভির পর্দায় বিজ্ঞপ্তি করা যাইতে পারে । চুক্তিবদ্ধ শ্রমিক, চুক্তি মুক্ত শ্রমিক, স্বাধীনজীবী ব্যবসাদার, ডাক্তার, স্কুল মাস্টার, পুরোহিত, এন্টার পেটার, কেরানি । প্রভৃতি আঠারোশ চুয়াত্তর খ্রিস্টাব্দ হইতে আঠারোশ আঠানব্বই খ্রিষ্টাব্দ পর্যন্ত মিতালের অধিবাসী সংখ্যা কিরূপ দ্রুত হাড়ে । বর্ধিত হইয়াছিল, তা বোঝা যাচ্ছে আঠারোশ চুয়াত্তর খ্রিস্টাব্দে হইতে বিশ বছরের মধ্যে মিতালে শ্বেতাঙ্গ গণ সংখ্যায় আড়াইগণ ভারতীয় গন সাড়ে পাঁচ গুণে এবং আফ্রিকা গন প্রায় দুই গুণ বাড়িয়া ছিল । সুতরাং ওই হারে ভারতীয় আগন্তুক গণের দল পুষ্টি হইলে হয়তো মিতাল government এর উপর ভারতীয় গণের প্রভাব একদিন প্রতিষ্ঠিত হইবে । Hello, কৃষিআয়নে phone করার জন্য ধন্যবাদ, আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? হ্যা

হ্যা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে তাহলে আমি আপনাকে পুরোটা বলে দিচ্ছি detail এ যেটা আপনার লাগবে তো আপনার যেটা আপনার যে ভাই হচ্ছে আহ উনি ক্ষেতে কাজ করেন তো আপনাদের যেটা problem আছে ওইটা কি আছে ঠিক কি ধরণের problem আছে কীসের সমস্যা হচ্ছে আপনাদের আহ তিনটে হচ্ছে আহ যেটা বীজ গুলো হয় ওগুলো কিনতে problem হচ্ছে বা আপনার irrigation এ problem হচ্ছে বাঃ চাসকরতে problem হচ্ছে আপনার কিরকম সমস্যা হচ্ছে ওটা ওরকম আমাকে বলুন?

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে পুরোটা যেটা subsidy হয় যেটা আপনি বললেন জলের যেটা আপনার problem irrigation related এই যে এখানে actually আপনার subsidy দেওয়া আছে দুটোই central government থেকেও দেওয়া আছে।

আর central government থেকেও আপনাদের subsidy দেওয়া আছে যেটা হচ্ছে আহ সত্তর হাজার টাকা তো ঠিক আছে তো আপনাকে কি করতে হবে আহ আমি আশা করি যে আপনার ভাই at a কৃষি card ওনার কাছে হবে। তো ওই কৃষিকাজ হ্যাঁ হ্যাঁ তো ওই কাজ নিয়ে আপনাকে যেটা আপনার শহরে বা আপনার গ্রামে যেখানে কৃষি বিভাগ আছে ওখানে আপনাকে যেতে হবে ওখানে গিয়ে আপনাকে একটা ছোট একটা form fillup করতে হবে র ওখানে আপনার যে সমস্যা আছে যেটা জলের সমস্যা irrigation এর জন্য ওটা আপনাকে form fillup করতে হবে। fillup করার পর ওখানে কিছু আপনাদের document লাগবে যেটা হচ্ছে ওই কৃষি বিভাগ থেকে যেটা transfer এর একটা card আছে ওটা দিতে হবে তারপরে আপনাকে কিছু aadhaar card আর নিজের যেটা voter ID card আপনাকে দিতে হবে। তো ওটা দেওয়ার পর আপনি form যখন fillup করে নেবেন তারপরেই দুদিনের মধ্যে ওই form টা upload হয়ে যাবে আর কিছু হ্যাঁ হ্যাঁ adhaar card লাগবে আর voter card লাগবে

হ্যাঁ তো ওই কৃষি card টাই নিয়ে আপনাকে যেতে হবে আপনার আপনি যেই গ্রামে থাকেন বাঃ যে শহরে থাকেন ওই গ্রামে বা শহরে গিয়ে আপনাকে কৃষিবিভাগ বলে সবজায়গায় তেই থাকে সব শহরে বা গ্রামেই থাকে। হ্যাঁ তো ওই বিভাগে গিয়ে আপনাকে ছোট্ট একটা form fillup করতে হবে, আর ওই form fillup এর সাথেই আপনাকে নিজের aadhaar card এর xerox copy নিজের voter ID এড় একটা xerox copy আর আপনাকে card দেখাতে হবে। আর ওই form এ যেটা আপনার সমস্যা আছে ওটা আপনাকে লিখে দিতে হবে তারপরে form যখন submit করে দেবেন তার দু থেকে তিন দিনের মধ্যে ওইটা upload হয়ে যাবেআর আপনি subsidy পেয়ে যাবেন। মানে irrigation এর জন্য যে টাকা লাগে ওটা আপনি পেয়ে যাবেন আর তারপরে আপনার যে জলের সমস্যা আছে ওটাও মিটে যাবে।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ fillup করতে হবে fillup করার পর আপনার যে সমস্যা আছে সমস্যা টা আপনি বলে দেবেন হ্যাঁ এটা হচ্ছে জলের সমস্যা আর কিছু সমস্যা আছে আপনার?

হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার যেটা অন্য ক্ষেতের কোথা বলছেন আমাদের actually আমাদের যেটা state government আছে সেচ এ বাংলা government আরেকটা plan scheme বেরিয়েছে যেটা হচ্ছে আপনার crop insurancecrop insurance কি হয় ওটা আপনাকে আমি বলে দিচ্ছি কি হয় crop insurance যেটা হয় যদি আপনার ফসল নষ্ট হয়ে যায়, এর জন্য বা পোকা লেগে গেলো কিছু এরকম নষ্ট হয়ে যায় আহ তাহলে আপনি ওটার জন্য একটা insurance করাতে পারেন যত টাকা আপনার লেগেছে আহ চাষ করতে বাঃ ক্ষেতি করতে অত টাকা আপনি পেয়ে যাবেন। তো এটা যদি আপনি জানতে চান তাহলে আমি বলে দিতে পারবো এটা একটা অনেক ভালো একটা সুযোগ কেন কি অনেক সময় হয় যে বন্যা চলে আসে বা কিছু ঝড় বৃষ্টি হয়ে গেলো তো যত ফসল আছে যতধান আছে বা যেটাই আছে ওগুলো সব নষ্ট করে দেয় তো ওটার জন্য আপনি insurance করতে পারেন ওটা হচ্ছে crop insurance এটা এই বছরি লাঘু হয়েছে আমাদের বাংলা government করা হচ্ছে।

আচ্ছা এখন তো হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই সেই ওর জন্য আমি বলছি আপনি crop insurance করতে পারেন তো আপনাকে আহ এখন তো ওই আলুর তো হবেনা কিন্তু আগের যেটা আপনি কাজ করবেন মানে আগে যেই ফসল আপনি করবেন ওটা আপনি করতে পারবেন ওটার জন্য আপনাকে বেশী কিছু করতে হবেনা আপনাকে শুধু আহ যেটা আমি বললাম যে কৃষি বিভাগে গিয়ে আপনাকে একটা form fillup করতে হবে যেটা হচ্ছে crop insurance বলেই একটা form আছে তো আপনাকে ওটা দিতে হবে তারপরে আপনি ওটা insurance পেয়ে যাবেন insurance এর পর যদি আপনার

এটা actually একটা fixed balance থাকবে আপনার insurance যদি না লাগে তাহলে এটা আপনার return হয়ে যাবে আর যদি আপনার কিছু problem হয়ে যায় তো ওটা আপনি extra পেয়ে যাবেন। মানে ধরুন আপনি চাষ করছেন যদি আপনি ধান করছেন ধান আহ ধানের কাজ করছেন আহ যদি আপনার ধানের কাজ যেটা হচ্ছে ওইটা আপনার যেটা দাম লেগেছে ধরে নিন এক হাজার টাকা লেগেছে সব কিছু মিলিয়ে যেটা হচ্ছে fertilization আর আহ কি বলবো irrigation আর আহ সব কিছু মিলিয়ে যেটা হচ্ছে হাজার টাকা লেগেছে আর আহ যদি ভুল করে আপনার বা কিছুর জন্য আপনার আর যেটা ফসল আছে বা ধান আছে ওটা নষ্ট হয়ে যায় তাহলে আপনি ওই insurance card এর যেটা form আছে ওইটা আপনি যখন দেখাবেন আমাদের কৃষি বিভাগে তখন আপনি ওই এক হাজার পেয়ে যাবেন তার ভিতর তিনশো টাকা যেটা আপনি জমা দিয়েছিলেন

হ্যাঁ insurance এর জন্য আপনাকে আরেকটা আলাদা করে form fillup করতে হবে আর form এ আপনার যেটা document আছে ওটা হচ্ছে আপনার যে জমি আছে যে আট কাঠা দু কাঠা যতই জমি আছে তার জমিতে যেটা জমিতে যেটা registry paper আছে ওর xerox লাগবে আপনার আর তার সাথে আপনার ওই কৃষি বিভাগ ID card লাগবে aadhaar card লাগবে আর আপনার voter ID card এর xerox লাগবে। হ্যাঁ যেটা হ্যাঁ যেটা জমি হয় জমির যে registered যার নামে আছে আপনার দাদার নাম বাঃ আপনার বাবার নামে তো ওটা actually দেওয়া থাকে registered number তো ওই registered number এ আহ যেটা আহ epid OPID আমরা যেটাকে বলি ওই EPID OPID তাকে আপনাকে xerox করতে হবে।

হ্যাঁ form fillup করতে হবে আর form এর টাকা ওইটা আপনাকে জমা দিতে হবে হ্যাঁ। ওইটা যখন আপনি জমা দেবেন ভেবে নিন আজকে জমা দিচ্ছেন এই হচ্ছে আমাদের এটা april মাস তো আপনি may থেকে ওটার টাকা দেওয়া শুরু করে দেবেন ছয় মাসের জন্যে তো ওটা হচ্ছে may, june, july, august, september, october পর্যন্ত। তারপরে আপনাকে আর টাকা দিওতে হবে না আর যদি আপনার আহ কি বলবো আর যদি আপনার ধান বা ফসল গুলো নষ্ট হয়ে যায়ে তাহলে আপনি ওইটা আহ insurance টা পেয়ে যাবেন যত টাকা আপনার loss হয়েছে। আর আপনাকে যত টাকা আপনার আপনি invest করেছেন যেটা হচ্ছে irrigation এ কত টাকা আপনি invest করছেন তারপর আপনি আহ যেটা fertilizer কত কিনছেন? ওইসব গুলোর bill আপনাকে আমাদেরকে দিতে হবে bill মানে bill আপনি original bill টাও দেখাতে হবে তার সাথে bill এর একটা xerox copy ও দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ bill গুলো আপনাকে দেখাতে হবে bill এর একটা xerox করে নেবেন তার সাথে লাগিয়ে আপনাকে ওটা দেখাতে হবে। হ্যাঁ কৃষি বিভাগ এ আপনাকে দিতে হবে সবকিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।

আহ আপনি সুবিধা পেতে পারেন আর যদি আপনার actually ওইটা হয় আপনার আহ category base যদি আপনি OBC, SC বা ST category বা আপনি BPL আছেন BPL হলে হচ্ছে zero property rights আহ আপনার আপনি যদি আহ আপনি যদি ওই category তে পরেন তাহলে আপনি সুবিধা পাবেন আর যদি general ছাড়া BPL নয় তাহলে আপনি ওই সুবিধা গুলো পাবেন না। তো আপনার category হ্যাঁ আচ্ছা আপনারা OBC আছেন তাহলে আপনারা আপনি আহ যেটা সুবিধা আমাদের আছে এটা subsidy দেওয়া হয় ওটা আপনি পেয়ে যাবেন আপনাকে শুধু একটা কাজ করতে হবে আপনাকে OBC certificate যেটা হয়

যে এরকম সমস্যা হয়েছে তখন আপনাদের কৃষি বিভাগ থেকে আপনাদেরকে যে টাকা দেওয়া হবে এই যেটা আমাদের বাংলার government যেটা এখন scheme বের করেছে যেটা পাঁচশো টাকা আপনি পাবেন ওই পাঁচশো টাকা আপনি ওষুধপএ কিনতে পারেন। হ্যাঁ হ্যাঁ ওইটাও আমাদের ওই কৃষি বিভাগে নিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ ওটাও আপনি subsidy পেয়ে যাবেন ওটা যেটা আমি বললাম আহ যেটা হচ্ছে আপনার আরআহ জমির যেটা paper আছে যেটা EPID OPID আছে ওটা জমা করতে হবে। আর জমা করতে হবে মানে কি ওটার xerox জমা করতে হবে জমা করার পর আপনাকে কি কি required আছে আপনার জলের সমস্যা বা power বা আহ কি বলবো chemical fertilizer যত আপনার জিনিস্পত্র লাগবে ওটা আপনাকে বলতে হবে আর ওর ওপরে আপনি subsidy পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনি thirty-five percent off পেয়ে যাবেন। যেমন যদি একশো টাকার আপনি বীজ আহ কিনছেন তাহলে আপনার পচিঁশ টাকা আপনার বাদ চলে যাবে আপনাকে শুধু পঁয়ষট্টি টাকা দিতে হবে। তার থেকে আপনি একটা আপনি loan ও নিতে পারেন আমাদের loan ও দেওয়া হয় কম interest এ আহ কৃষি দেরকে তো আপনি ওটাও নিতে পারেন। loan নিতে গেলে আপনাকে actually যে আপনার আহ জমি আছে ওটার paper যেটা আসল paper ওটা আপনাদের আহ যেটা কৃষি বিভাগের যেটা গ্রামীণ bank আছে যেটা কৃষিদের জন্যই শুধু আছে ওটা ওখানে ওটা কৃষিদের জন্য special ওটা bank আপনাকে paper যেটা original paper আছে ওটাকে জমা দিতে হবে। কেন কি ওইটা একটা ইয়ে থাকে আহ থেকে যাবে ওটা জমা দিতে হবে ওটা জমা দেওয়ার পর আপনার কত টাকা লাগবে আপনার যে জমির যেরকম দাম আছে ধরে নিন আপনার জমির যদি এক লাখ এর দাম থাকে এক লাখ টাকা দাম এক কাঠা এর তো আপনি পেয়ে যাবেন এক লাখ কুড়ি হাজার কুড়ি হাজার মতন আপনি loan পেয়ে যাবেন মানে আপনার জমির যত দাম হবে যত কাঠা জমি আছে তার যত দাম হবে তার থেকে আপনি twenty percent বেশী পাবেন। আর কম interest এ পাবেন যেটা হচ্ছে four point two five percent আচ্ছা হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি নিশ্চয় নিশ্চয় নিশ্চয় আপনি আমাদের কৃষি বিভাগে যাবেন আহ ওখানে যত form দেওয়া আছে সব কিছু আপনি ভরে দেবেন আর যদি আপনার কিছু অসুবিধা হয় তাহলে আপনি কৃষি বিভাগে গিয়ে যারা কাজ করে তাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন আর যদি আপনি আপনার যদি কিছু problem হয় আপনি এই number এ যে number এ আমি call করেছেন আমাদের কৃষি বিভাগের ওখানে call করবেন কেউ না কেউ আমাদের যে কাজ করে এখানে ওরা আপনার সাহায্য করে দেবে।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

এই ভালো আছি তা বাড়িতে সব ভালো তো কাকু কাকিমা আবার তো তুই মানে কিছুদিন আগে ঘুরে এলি picnic করে এলি তা শরীর এখন সব ঠিক আছে তো মানে কোনো রকম অসুবিধা হচ্ছে না তো না না এখন কিছু অসুবিধা হচ্ছে না তোমরা ভালো আছো সবাই? হ্যাঁ আমাদের সব বাড়িতে সবাই ভালো আর কাকু কাকিমার শরীর ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পড়াশোনা ভালো চলছে তো তারপর যে কাজ করছিস কোন একটা office এ নতুন join করেছিস তা সেখানেও কাজ টাজ ঠিকমতো চলছে তো মানে কোনো রকম অসুবিধা হচ্ছে না তো একসাথে ধর দুটো করছিস তো পড়াশোনার সাথে কাজ কোনো রকম অসুবিধা

না না ওই চলছে সবকিছু টুক টুক টুক টুক করে হম সেটাই দেখ একটু maintain করে চলতে হবে ধর কাজ তারপর ধর পড়াশোনা একটু balance করে চলতে হবে একটু বেশি পরিশ্রম করতে হবে তাহলেই সব কিছু হবে আর কি আর একটা কথা কি বলতো মানে মানুষ যে পারে না এমন কোনো কাজ নেই মানুষ চেষ্টা করলেই কিন্তু সব কিছুই পারে হয়তো একটু পরিশ্রম হবে ফলে মানুষ কিন্তু সবই ঠিকমতো করতে পারে তো ব্যাস ঠিকাছে তোকে যার জন্য phone করলাম বুঝলি যে আমার একটা জায়গা ঘুরতে যাওয়ার plan করছি তো তুই কি যাবি আমাদের সাথে?

তুই তো বলছিলি আমাকে ওই দিন যে তোর সে রকম ভাবে দার্জিলিং বা ওই দিককার অঞ্চল গুলো ঘোড়া হয় নি তাই ভাবলাম তোকে একবার বলে দেখি তুই যাবি কি না হম গেলেই হয় আমার তো ওগুলো কোনোদিন ঘোরা টোরা হয় নি গেলেই হয় হ্যাঁ দেখ তোর যেমনটা ঘোরা হয় নি তেমনটা ঠিক আমারও মানে আমরা দার্জিলিং বা সিকিম গ্যাংটক বা কাশ্মীর এই সমস্ত এলাকা বা অঞ্চল সম্পর্কে কিন্তু আমরা বই এর পাতাতে মানে যেটুকু জেনেছি ধর পড়াশোনা করতে গিয়ে যে ওগুলো হচ্ছে একটা শীত প্রধান দেশ বা শীত কাল বেশি বিরাজ করে ওখানে খুব ভালো ভালো . এই সম্পর্কেই জেনেছি আর কি মানে সে সম্পর্কে হয়তো তুই জানিস বা ওখানকার একটা ভালো পরিবেশ বলতে গেলে কি বলতো ওখানকার যে toy train আছে মানে সেগুলো কিন্তু খুব তো~ তোর মানে আকর্ষণীয় জায়গা মানে ঐগুলোতে ঘুরলে খুব ভালো লাগে আর কি